ঘিরে রয়েচে একটি মাঠ এবং এই মাঠকে ঘিরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে অজস্র নারকেল গাছ এবং নারকেল গাছের ফাক দিয়ে দেখা যাচ্ছে ঘরদোর।

কান এ সাজানো গোছানো এই দোকানটিকে অন্য টাইপ -এর করে তুলেছে দেখার মতো আর এই দোকান এর নাম হচ্ছে ওম সাই ভান্ডার।

এবং প্রত্যেকের মুখে মাস্ক আছে এবং প্রত্যেক জনে দূরত্ব স্থাপন করে সব দাঁড়িয়ে আছে। একেই বলা যায় করোনা বিধি।

এবং দেখতেও খুব সুন্দর লাগছে এবং বেল চারপাশে দেখা যায় ছোট ছোট বেলুন দিয়েও সাজিয়েছে আলোর সজ্জায় রঞ্জিত এই চার্চ টি।

সামনে একটি যে বিল্ডিং দেখছেন ছোট এই বিল্ডিং -টা কিন্তু আসলে কোনো থাকার জায়গা না এটি হলো একটি পোস্ট অফিস যেটা অবস্থিত রয়েছে নোয়াপাড়া সেভেন জিরো জিরো ওয়ান টু ফাইভ ।